আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল বড় ঘর রয়েছে।

একটি লাল রঙ্গের বালটি দেখতে পাচ্ছি আমরা।

একটি গাছেরও মূর্তি বানানো হয়েছে।

পেছনের দিকেও বড়ো বিল্ডিং লক্ষ করতে পারছি।

সামনের দিকে কিছু ইট পড়ে রয়েছে।

পেছনের দিকে একটি বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

টেবিল গুলির ওপরে একটি করে ফুলের টব লাগানো হয়েছে।

সামনের দিকে একটি কালো রঙের জিনিস লক্ষ করতে পারছি আমরা।

বিভিন্ন রকম বই সাজানো হয়েছে।

সামনের দিকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ।

একটি বড়ো সুরকেস রাখা হয়েছে।

সাইড -এও গাড়ি দেখতে পারছি আমরা।

উপরের দিকে একটি পোস্টার লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলো প্লেয়ার মাঠে দাঁড়িয়ে আছে।

সাইড -এর দিকে টমেটো রয়েছে।

উপরের দিকে টিন লক্ষ্য করা যাচ্ছে।

পেছনের দিকে অনেক গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

সামনের দিকে একটি মূর্তি বানানো হয়েছে।

উপরের দিকে টিন লাগানো হয়েছে।

সামনে কিছু বস্তাতে জিনিস ভরা আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় বিল্ডিং রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে আইসক্রিম -এর শপ রয়েছে।

কিছু পোস্টার লাগানো হয়েছে।

চারিদিকে নেট লাগানো হয়েছে।

পেছনের দিকে অনেক গাছপালা লক্ষ করা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হোটেল রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি পুরোনো বিল্ডিং রয়েছে।

সাইড -এর দিকে একটি ঘর রয়েছে।

দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ির শোরুম রয়েছে।

সাইডের দিকে অনেকগুলো কাঠের জিনিস লক্ষ্য করা যাচ্ছে।

উপরের দিকেও ঢোল ঝোলানো হয়েছে।

আমরা দেখতে পারছি এখানে ফরেস্টের ভেতর একটি পাখি রয়েছে।

পিছনের দিকে অনেক গাছপালা লক্ষ করা যাচ্ছে।

একটি কলাগাছ দেখতে পাচ্ছি আমরা।